তার সামনে অনকে গুলো ব্ল্যাক কালার -এর চেয়ার রাখা আছে--

রাস্তায় অনকে লোক জন কে দেখা যাচ্ছে। সাইকেল দেখতে পার--